একটা লা ল্যাম্প পোস্ট এ লাইট আছে ।

উমম অনেক জুতো রা --

এই জায়গায় পুকুর টাইপ এর কিছু একটা আছে বেশ চারপাশটা খুব ভালোই লাগছে দেখতে। অনেক গাছপালা-আ আছে লাগানো। পুকুরের ভিতরে অনেক জল আছে। কি কি শ্যালা টাইপ এর কিছু আছে মনে হচ্ছে না কি যে বুঝিনা ।

ইটা কেক টাইপ -এর কিছু আছে অনেক আ বিসকুট আছে ক্রিম বিসকুট চোকলেট্ আছে এ এ বেশি--

কারেন্ট এর একটা কিছু একটা সাইন বোর্ড লাগানো আছে। উমম বেশ লোকজন হাঁটাচলা --

দূরে কিছু গাছপালা দেখতে পাচ্ছি মাঝখানে একটা গাড়ি আছে মোটর গাড়ি বেশ টুক টুক টুক কিসব আছে ।